অনেককটি মেশিন দেখা যাচ্ছে যেগুলি হয়তো।

ও এখানে নদীর সামনেই পাহাড় চুঁয়ে জল পড়তে দেখতে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে।

এখানে একটি গরুর ছবি দেখা যাচ্ছে।

এখানে একটি গাড়ির ছবি তুলে ধরা হয়েছে যেটি পেছন দিক দিয়ে তোলা হয়েছে |

এই জলে এবং পারের মধ্যে সম্ভবতঃ থাকে।

খুই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয়েছে।

চাল তেল ডাল বিভিন্ন আমাদের পারিবারিক মসলাপাতি যা আমাদের দৈনদিন --

দেখা যাচ্ছে। খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এবং কয়েকজন কে তার সঙ্গে করতে দেখা যাচ্ছে দোকানটি থেকে--

নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে।